গেট টির ভিতরের দিকে অনেক লোকজন দেখা যাচ্ছে বাইরের দিকে কয়েকজন লোককে দেখা যাচ্ছে।

এবং সাদা রঙয়ের বড় বাড়িটি যেটা রয়েছে সামনেই একদম--

সামনে একটি হল ঘরের মতো দেখা যাচ্ছে এবং ঘরটি নীচেতে অনেক বাচ্চা ছেলেমেয়ে বসে রয়েছে।

নিচে দুটি কার দেখা যাচ্ছে । দুটি কার - ই লাল রঙয়ের ।একটি হালকা লাল একটি ডিপ মেরুন টাইপ -এর লালটা রয়েছে। একটি লোক--

সামনে একটি বাড়ির মতো দেখা যাচ্ছে যার ওপরের দিকে কাঁচ লাগানো রয়েছে এবং নিচের দিকেও কাঁচ লাগানো রয়েছে।

সামনে একটি কালো রঙের টেবিল দেখা যাচ্ছে।

সামনে একটি ভদ্রমহিলা কে দেখা যাচ্ছে যিনি পিঙ্ক কালার - এর শাড়ী পরেছেন এবং সাদা রঙের মুখে মাক্স পরেছেন।

একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের সামনে ক্রিকেট এর একটি জায়গা রয়েছে ক্রিকেট খেলার।

চড় মতো করা রয়েছে দূরে বেশ অনেকগুলি পাহাড় দেখা যাচ্ছে । পাহাড়গুলি বেশ উঁচু নিচু করে সারির মতো দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে যেগুলি লাল রঙ করা রয়েছে।

কিছু সবুজ সবুজ রঙয়ের গোলাপ গাছের পাতাও দেখা যাচ্ছে । ফুলগুলি দেখতে খুব সুন্দর লাগছে।

একটির ওপরের একটি বড় ক্রস এর চিহ্ন রয়েছে পাশে মনে হচ্ছে জেসাস এর স্ট্যাচু রয়েছে স্ট্যাচু ওপর দিকে হাত করে রয়েছে।

সামনে বেশ লোকজনের ভিড় রয়েছে দূরে একটি ভদ্র মহিলা শাড়ী পড়েছে এবং ওনার গায়ে সূর্যের আলো এসে পড়েছে।

একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে একটি লোককে দেখা যাচ্ছে একটি বাচ্চা মেয়েকে দেখা যাচ্ছে বাচ্চা মেয়েটি ফ্রক পরে রয়েছে লোকটি লাল রঙয়ের গেঞ্জি পরে রয়েছে।

একটি লোক সাইকেল নিয়েও যাচ্ছে।